না ঠিকঠাক ভাবে কোন স্ট্রাকচার রয়েছে।

খুব সুন্দর আলো ঝলমলে একটি চার্চ ।

এবং গোটা জায়গাতে কাঠের গুড়ি দিয়ে --

দুজন ব্যক্তিকে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এবং--

লাল রং দিয়ে রং করা হয়েছে।

এই থিয়েটার -এ ক্যাপাসিটি ও প্রচুর। প্রচুর সিট -এর--

এছাড়া ঠিক তার পাশে আধারের একটি সিম্বল দিয়ে আধার কথাটি লেখা রয়েছে।

কোণার দিকে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন আরেকজন পুরুষ বসে রয়েছেন।

এটি একটি ব্যাস্ত রাস্তার দৃশ্য।

যেই রাস্তার একটি ল্যাম্পপোস্ট -এ চৈত্র সেল ফিফটি পার্সেন্ট অফ লেখা রয়েছে।

তিনি চা নিচের মগ -এ ফেলছেন এবং তার সামনে একটি কেটলি রয়েছে।

এই রাস্তায় বেশ কিছু গর্ত রয়েছে এবং সেই গর্তে প্রচুর জল জমে রয়েছে।